ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এয়ার এটি ইয়ার --

এটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি অফিস এর ছবি এবং এই অফিস এর বাইরে প্রচুর বড়ো বড়ো গাছ আহ লাগানো আছে।